এখানে একটা বড় হল দেখা যাচ্ছে যে--

একটা ঘড়ি আছে অনেক গাছ দেখা যা--

একজন মাথাতে টুপি পরে আছে আর দুজন দাঁড়িয়ে আছে।

সামনে পেছনে বড় বড় গাছ রয়ে--

দুটো বাইক আছে। নৌকো দেখা যা--

উম খেলা করছে পুলের -এর মধ্যে--

এখানে এ্যাপার্টমেন্ট বলে এ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে যেটা সাদা রঙের--

হুম-ম-ম ভেতরে একটি লোক বসে আছে ।

এটি-ই বড় রাস্তা মতো আছে--

সাদা রঙের রং বালিশ দেখা যাচ্ছে। একটা বেডকভার পাতা রয়েছে দুটো--

অনেক গাছ রয়েছে ছোট বড় অনেক গাছ দেখা যাচ্ছে এ ।

একটা নীল সাদা বড় বিল্ডিং দেখা যাচ্ছে-এ।

একটা মাছের উম অ মাছের বাজার দেখা যাচ্ছে যেখানে ম ম অনেকে মাছ বিক্রি করছে। আলো জ্বলছে উপরে--

মল মত দেখা যাচ্ছে যেখানে অনেক গুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে। শ্যাম্পু ফেসওয়াশ --

হুম সামনে পিলার দেখা যাচ্ছে--